meet the gimp এর tutorial আপনাদের স্বাগত
এই টিউটোরিয়াল উত্তর germany bremen rolf steinort দ্বারা নির্মিত
আমি এই image norman থেকে একটি email দ্বারা পেয়েছি
he এটি সংরক্ষণ করতে বলেছে
raw converter ব্যবহার করার পর সে এই image পেয়েছি এবং এখানে এটি original image
ইমেজের তুলনা করে norman কি করেছে এটি স্পষ্ট has
প্রথমে সে image ঘুরিয়েছে এবং তারপর foreground রঙ এবং উজ্জলতা পেতে সে curves tool থেকে image এডিট করেছে এবং মেঘ অধিক ঘন না করার চেষ্টা করেছে
আপনি when image দেখলে মেঘ বেশ চমত্কার দেখায়
আমার সেটি পছন্দ এবং আমি এই শোতে এই image দেখাতে তার থেকে অনুমতি নিয়েছি এবং আমি এখন আবার তার কাজ করার চেষ্টা করব এবং তারপর আমি তার image ভালো মেঘ পাওয়ার চেষ্টা করব
কিন্তু আগে দেখি যদি এই image সম্পর্কে কিছু exif তথ্য পাই যে সঙ্কেত দেয় যে কি ভুল হয়েছে
আপনি দেখতে পারেন যে এটি একটি panasonic camera এবং you camera sensor খুব ছোট has
আপনি আপনার জামার pocket you camera রাখতে পারেন
এখানে আমার কাছে exposure ডেটা রয়েছে
এক্সপোজার time সেকেন্ডে এক হাজার এবং অ্যাপারচার 56 হয়
flash on ছিল এবং camera image ফ্ল্যাশের প্রভাব গনণা করেছে
এই ধরনের ছোট camera flash এই ধরনের একটি দৃশ্যের সাথে কাজ করে না
আমার মনে হয় ইমেজের এই অংশ চমত্কার করতে আপনাকে আপনার পেছনে একটি ছোট পরমানু bomb মত কোনো জিনিসের প্রয়োজন
এই image jpeg তে সংরক্ষিত হয়েছে এবং যা আরো একটি সমস্যা দেয়
এই ক্ষেত্র যা এখানে এই image বাস্তবে আকর্ষণীয় অংশ jpeg compression জন্য অত্যাধিক গাঢ় হয়ে যায়
আমি দিগন্তে zoom করলে আমি একটি সুনির্ধারিত stuff দেখতে পারি কিন্তু একটি অধিক তীক্ষ্ন এবং দিগন্তে সেখানে একটি জাহাজ ও রয়েছে
মেঘ ভীষণ স্পষ্ট কিন্তু আমি গাঢ় অংশে গেলে আপনি এখানে একটি বড় গাছ দেখতে পারেন কিন্তু কিছুই স্পষ্টরূপে দেখায় the
এটি এইজন্য কারণ jpeg ইমেজের সেই অংশ ছেড়ে দেয় যা camera কম্পিউটার program এই বোঝায় যে আপনি কখনো দেখবেন না
কিন্তু আমাকে এই stuff এখানে দেখতে হবে এবং আমি jpeg কম্পেরিশনের সাথে একটু আটকে গেছি কারণ এখানে হারিয়ে যাওয়া তথ্য are কখনো দেখা দেবে না
আপনি এখানে raw shoot করলে আপনি এই ধরনের সমস্যা থেকে বাচেন এবং পরের tutorial আমি uf raw converter এবং gimp সাথে এর ব্যবহার কিভাবে করে তা দেখাবো এবং আমার মনে হয় যে পরের tutorial জন্য এটি সঠিক বিষয়
আমি এটি এখানে টুল বাক্সে টেনে gimp image load করি এবং window বড় করি
এখন আমার প্রথম step হল এই ইমেজের সাইজিং কারণ এই image বেশ বড় যার পরিনামস্বরূপ xcf file 40 মেগাবাইটের অধিক হয়ে যাবে
tool bar image টিপে সাইজ কম করা যেতে bar scale image চয়ন করুন আমি প্রস্থ ধরুন 1000 pixel বদলাই এবং আমি যখন ট্যাবে টিপি আমি উচ্চতা 750 pixel পাই এবং আমি উত্তম interpolation চয়ন করেছি এইজন্য আমি scale এ টিপি
এখানে frame সম্পূর্ণ image পেতে shift + ctrl + e টিপুন এবং এখন আমি এই ইমেজকে editing এর জন্য set করি
প্রথম step rotating হবে
আগের tutorials আমি আপনাকে image rotate করার দুটি উপায় দেখিয়েছি এবং আজ তৃতীয় উপায় দেখাই
image জুম করতে আমি সেই step অনুসরণ করি যেখানে একটি অনুভূমিক line দেখতে পারি এবং অনুভূমিক line দিগন্তে রয়েছে কারণ পরিভাষা অনুযায়ী
তারপর আমি toolbox measurement tool চয়ন করি এবং info window চয়ন করি না কারণ এই image frame মাঝে pops up হয় কিন্তু এখানে নীচে status bar সকল তথ্য পেতে পারি
এখন দিগন্তের কোণ পাওয়া সহজ শুধু দিগন্তে cursor রাখুন mouse বোতামে টিপুন এবং এটি টানুন
line অন্যদিকে টানুন এবং দিগন্তের সমান্তরাল একটি line আঁকুন এবং বোতামে ছেড়ে দিন
status bar এঞ্জেল info দেখুন এবং এখানে দেখতে পারি যে এঙ্গেল হল 164°
এখন আমি rotate tool চয়ন করি শুধু image type এবং type163° মাইনাস কারণ আমি plus 163° counter করতে চাই
rotate a টিপুন এবং আপনি rotate করা image পান
দিগন্ত পরীক্ষণ করতে আমি scale নীচে টানি এবং এটি হল অনুভূমিক
পরবর্তী step হল image crop করা কিন্তু আমি এখন image crop করতে পারি the কারণ ইমেজের এই অংশ দেখায় the তাই আমি বাস্তবে stuff নির্ণয় করতে পারি the
আমি জানি না যে কোথায় crop করতে হবে তাই ইমেজের এই অংশ একটু বেশী উজ্জল করুন
আমি curves tool কাজ করতে চাই কিন্তু তার আগে আমি layer একটি copy বানাই
কারণ আমি যখন curves tool প্রয়োগ করি ইমেজের তথ্য হারিয়ে যায়
তাই ইমেজের সাথে এমন কিছু করবেন so so আপনি ফেরৎ আনতে পারেন so
আমি rotate করেছি কিন্তু আগের steps original image কিছু করবেন না
প্রথমে আমি land অংশ সম্পাদন করব তাই এই layer land বলবো এবং ফীল্ডে দুইবার টিপুন যেখানে name উপস্থিত এবং return টিপুন
এখন layer named হল land
আমি curves tool চয়ন করি image টিপি এবং এখন আমি image অন্বেষণ করব
ইমেজের এই অংশ বাস্তবে সবচেয়ে গাঢ় যে কেউ এটি সহজে চিনতে পারে কিন্তু এখানকার grass of অনেক গাঢ়
জল এখানে ধূসর scale এই ভাগের মত মনে হয় এবং আকাশ সম্ভবত এই অংশ
আমাকে এই image ভূমি উজ্জল করতে have এবং আমি এটি শুধু উপরে টেনে করি
এখন যে প্রশ্ন মনে আসে তা হল আমাকে এটি কদ্দুর পর্যন্ত টানা উচিত কারণ আমি অনেক দূর পর্যন্ত গেলে এটি কৃত্তিম মনে হয়
আমি যদি curves অনেক পার্থক্য এর সাথে একশ এবং ভূমি মেলাতে চাই তাহলে এটি বাস্তবিক ইমেজের মত দেখায় না
তাই আমি এটি একটু নীচে টানি
আমি এটি চেষ্টা করি
এটি এখানে ভালো দেখায়
তাই আমি ok টিপি
ভূমির অংশ সম্পাদন করার পর আমি এখন আকাশে যাই
মূল layer আরেকটি copy তৈরী করুন এবং এটি উপরে নিয়ে গিয়ে একে sky name দিন
layer দুইবার টিপুন name sky লিখুন enter টিপুন এবং আমার কাছে sky রয়েছে
অন্য layer ক্ষতি না করে আমি sky layer সম্পাদন করতে চাই এবং এটি করতে আমি layer mask সাথে কাজ করি
sky layer ডান click করুন add a layer mask e টিপুন এবং white layer mask চয়ন করুন অর্থাৎ full opacity যার means এই layer সম্পূর্ণরূপে দেখা দেয় এবং that হল সাদা
আমি land layer লুকোতে চাই এবং আমি সমুদ্র এবং আকাশের মাঝে ধারালো প্রান্তও চাই না এবং এরজন্য আমি gradient tool ব্যবহার করি
gradient কেবল কালো এবং সাদার মাঝে একটি জিনিস
এখন আমি এখানে scrap layer আপনাকে এটি দেখায়
আমি gradient tool চয়ন করেছি এবং এটি নতুন জিনিস যা আমি আকস্মিক পেয়েছি যে যখন আপনি tool icon দুইবার টেপেন tool বিকল্প নিজেই চয়নিত হয়ে যায়
আমার মনে হয় না যে এটি আপনার জন্য নতুন কিন্তু এটি আমার জন্য নতুন
জানা ভালো জিনিস
gradient tool ফিরে যাই যখন আমি এই line বাম mouse বোতাম টিপে এখানে টানি এবং এটিকে ছেড়ে দেই
শুরুর পয়েন্টের বামদিকের ক্ষেত্র কালো রঙ দ্বারা ভরে যায় এবং অন্তিম পয়েন্টের ডানদিকের ক্ষেত্র সাদা রঙ দ্বারা ভরে যায় যা gradient অন্য স্লাইড
সাদা এবং কালোর মাঝের ক্ষেত্র ধুসরের বিভিন্ন ক্রম এবং এটিকে gradient বলা হয়
আমি দীর্ঘ gradient বা খুব short gradient বানাতে পারি
এখানে বিভিন্ন gradient tools রয়েছে এবং আমি এখানে কালো এবং সাদা stick করব
এখানে অনেক বিকল্প রয়েছে যেমন radial যেখানে আপনি বৃত্ত বানাতে পারেন
এখানে আরো অনেক বিকল্প রয়েছে যা আপনি ব্যবহার করতে পারেন
এই টুলের এই বিকল্প অন্বেষণ করার যোগ্য
তাই আমি shape linear এ set করি এবং এখানে scrap layer মুছে দেই
এখন আমি এখানে sky layer কাজ করছি image পারদর্শী করা থেকে প্রত্যক্ষ করা পর্যন্ত gradient কালো থেকে সাদা পর্যন্ত set করেছি এবং আমি layer dialog ফিরে আসি এবং যাচাই করি যদি layer আমি নিজে সক্রিয় করে থাকি কারণ আমি মূল image paint করতে চাই now
আমি layer mask paint করতে চাই
image zoom করতে zoom tool চয়ন করুন
এটি একটু অনুশীলন করা উচিত
আমি এখানে এই পয়েন্ট থেকে শুরু এবং এখানে শেষ করব
আমি gradient সোজা চাই কারণ এই ধরনের gradient এমন image ফলাফল দেবে যা আমি চাই না
step আনডু করতে ctrl + z টিপুন
তাই আমি control key টিপি এবং এখন slider গতিবিধি এখানে 5 degrees পর্যন্ত সীমিত
আমি এখানে এই পয়েন্ট থেকে এটি বানানো শুরু করি
আপনি সম্পূর্ণ image ফিরে আসলে আপনি দেখেন যে এটি হল আমার gradient
আমি and layer বন্ধ করলে উপরের layer ইমেজের শুধু উপরের অংশ দেখায় এবং and background দেখায়
কিন্তু আমার এটি খুব বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না
এটি একটু artificial মনে হয় তাই আমি এখন আকাশ একটু অধিক উজ্জ্বল করতে চাই
এটি করতে প্রথমে layer mask নিস্ক্রিয় করতে have এবং এটির উপর কাজ করতে layer সক্রিয় করি না হলে আমি layer mask curves tool প্রয়োগ করতাম
এর চারিদিকে সাদা frame থেকে আপনি layer সক্রিয় ভাগ সর্বদা চিহ্নিত করতে পারেন
তাই এটি এখানে চেষ্টা করুন
এখন আমরা আকাশ উজ্জ্বল করতে চাই তাই আমি এটি একটু উপরে টানছি
আমার মনে হয় এটি বেশ বিশ্বাসযোগ্য কারণ আকাশ উজ্জ্বল এবং আকাশ ও সমুদ্রের মাঝের artificial border নষ্ট হয়ে গেছে
আমার মনে হয় এটি কাজ করবে
তাই এখন sky layer এবং এর নীচের layers বন্ধ করে image তুলনা করি
আপনি পার্থক্য দেখতে পারেন
এটি মূল image
এই layer নতুন আকাশ এবং নীচে এটি নতুন ভূমি
আমার মনে হয় ভূমির জন্য একটু অধিক contrast প্রয়োগ করতে পারি কিন্তু আমি নিশ্চিত নই তাই আমার the চেষ্টা করা উচিত
তাই land layer দুইবার টিপুন এবং overlay mode চয়ন করুন so আপনাকে একটু বেশী contrast দেবে কিন্তু এটি স্পষ্টভাবে খুব বেশী তাই আমি opacity কম করি
এটি ভালো লাগছে কি নয় কিন্তু আমার মনে হয় এটি ভালো
এখন আমি চারটি লেয়ার পেয়ে গেছি
background মূল image যার বাস্তবে বেশী প্রয়োজন নেই land layer land copy এবং layer mask সাথে আকাশ
আমি এখানে ইমেজের তথ্য না হারিয়েই এই সকল ভ্যালু বদলাতে পারি
layers ব্যবহার করা একটি অনেক বড় সুবিধা
এখন অন্তিম ভাগ cropping এর জন্য norman এটি 7:5 এর অনুপাতে crop করতে চাইছিল কারণ এর printer 7/5 ইঞ্চির paper ব্যবহার করে
এখন এটি করি 7:5 fixed aspect ratio
crop কোথায় করতে হবে আমার মনে হয় আমি ভুলে গেছি যে norman এই image কোথায় crop করেছে
এখানে নিশ্চিত করি
আমার মনে হয় grass অন্তর্ভুক্ত করা উচিত এবং শুষ্ক grass অন্তর্ভুক্ত করা উচিত
তাই আমাকে এখানে ডান কোণায় শুরু করতে have এবং শুধু crop tool উপরে টানুন
এটি শুধু পছন্দের matter এবং pumping এর সাথে কিছু করতে হবে না যে কেউ শিখতে পারে
rule of thirds রয়েছে
এখন আমি এটি ভিতরে রাখি
এখানে আপনি chapel আগের ভাগ দেখতে পারেন যা এখন পছন্দিত ঘটক
এখানে অধিক শৈল্পিক golden অংশ রয়েছে এবং এটি সহায়ক হতে পারে কিন্তু আমার মনে হয় সবচেয়ে ভালো শুধু আপনার নজর
আমার মনে হয় এটি কাজ করবে
আমি এই image jpeg image হিসাবে সংরক্ষণ করতে চাই
তার আগে আমি এটি একটু sharpen করি
হেরফের করার আগে sharpening এর চিহ্ন the দেখা যাচ্ছিল এখন চলে গেছে
hallows দেখতে সাদা lines দেখা গিয়েছিল
আমার mode হয় এই বারও আমি filters enhance sharpen mode ব্যবহার করব
এটি মূলরূপে আনশার্পড mask কিছু standard ভ্যালু প্রিসেটের সাথে sharpening
আমি পরের tutorial আনশার্পড mask সম্পর্কে দেখব
আমি আগে কখনো এটি ব্যবহার করিনি এবং এর জন্য আমাকে নিজে এটি শিখতে have
যাতে আমি এই সম্পর্কে কিছু বুঝতে পারি
আমার মনে হয় এটি এখানে ভালো মত কাজ করে
আমি যেতে পারি এবং image সংরক্ষণ করতে পারি
আজ আমি কিছু মজার জিনিস লিখছি
আমি জানি যে jpeg একাধিক layers সাথে image হ্যান্ডেল করতে পারে না তাই image এখন এক্সপোর্ট হয়ে গেছে এবং অন্য সকল layers তথ্য হারিয়ে গেছে
gimp শুধুমাত্র একটি সতর্কবাণী দেয়
আমার মনে হয় যে 85% quality বেশ ভালো
file আকার এবং ইমেজের quality মাঝে নিখুঁত সন্ধি
এখন আমি image sharpening এবং রীসাইজ করার পর ফেরৎ আসতে পারি যার দ্বারা আমি এটি show নোটসের জন্য নিজের blog রাখতে পারি
image/scale image এ যান এবং আমি প্রস্থকে 600 pixels চাই
এটি শুধু scale করুন
আমি এখন এটি আবার শার্প করতে চাই image আনা পরিবর্তনের শ্রেণীতে sharpening অন্তিম step হওয়া উচিত
বাস্তবে এটি অন্তিম step
অ্যালগরিদম শুধু ভাল কাজ করে the আপনি এর পর কিছু পরিবর্তন the করেন
কোনো আকার পরিবর্তনও নয়
এখন এটি দেখি
আমার মনে হয় আমার কাছে একটু বেশী হতে পারে
মূল রূপে সেই অ্যামাউন্টে সমাপ্ত করি
আমি এখন এই ইমেজের save একমত আমি এটি dot 600 এর মত সংরক্ষণ করি তাই আমি জানতে পারি যে blog পরে কোন image রাখতে save
এখন দুটি ইমেজ তুলনা করি
এটি সেই যা norman বানিয়েছে এবং এটি সেটি যা আমি বানিয়েছি
আমার আকাশ নিশ্চিত রূপে ভালো এবং my মনে করি norman সমুদ্র এবং chapel সাথে একটি ভাল কাজ করেছে
এর সমন্বয় বাস্তবে একটি খুব ভালো ছবি হবে
আমার মনে হয় যে এখানে আমি brightening এর জন্য একটু বেশী করেছি
আমি এখানে সমুদ্রের layer সহজ উপায়ে fix করতে ফেরৎ এসেছি
আমি background layer original একটি copy বানাই
layer আবার sea নাম দিন
আমি এখন এটি land copy উপরে এবং sky এর নীচে রাখি
এখন আপনি দেখেন যে এর দ্বারা sky layer কোনো পরিবর্তন আসেনি শুধু ভূমিতে পরিবর্তন এসেছে
কিন্তু আমি এটি লুকিয়ে দেবো
এটি করতে আমি একটি layer mask যোগ করি
ডান click করুন add a layer mask এবং gray scale copy of the layer চয়ন করুন
আপনি এখানকার ভূমি দেখেন এটি বেশী উজ্জ্বল
এটি তেমন নেই যেমন আগে ছিল কিন্তু আপনি জলে অনেক বেশী পরিবর্তন দেখেন
এখন এখানে layer mask একটু কাজ করি
show the layer mask এ টিপুন
আপনি এটি এখানে দেখেন এবং sky বন্ধ করুন
আমি এখন curves tool চয়ন করি এবং আমি curves এইভাবে সমাযোজিত করি যে ভূমি গাঢ় হয়ে যায়
সমুদ্র এবং আকাশ উজ্জ্বল হয়ে যায়
এখন image দেখুন
show layer mask এ unclick করুন
এখন আপনি দেখেন যে প্রায় কোনো পার্থক্য ছাড়া এটি ভূমির জন্য বেশ ভালো এবং সমুদ্র ভালো
এখন আমি sea layer চয়ন করলে আপনি দেখেন যে সমুদ্র বেশ ভালো
আমি এখন curves tool ব্যবহার করে image values বদলাবো
আমার মনে হয় যে আমাকে
সমুদ্রকে একটু বেশী contrast দেওয়া উচিত
একটু এইরকম যেমন এখানে রয়েছে
এখানে image খাড়া ঢালে অধিক contrast রয়েছে
histogram এই অংশ সমুদ্র ছিল
তাই আমি এখানে অনেক contrast পাই
শুধু curve সাথে চারিদিকে fiddle করুন যতক্ষণ এটি fits না হয়ে যায়
আমি আগে এটি চেষ্টা করিনি এইজন্য আমাকে এটি পরীক্ষণ করতেই have
আমি মনে করি এটি আগের উপায়ের তুলনায় অধিক ভালো
এখন শিলা এবং সমুদ্রের মাঝের border দেখি
আগে আমার সেখানে অনেক সমস্যা ছিল
তাই এইবার আমি hallows প্রায় দেখি no
এবং আমি এখানে এটিতে zoom করলে
আপনি হ্যালোর মত কিছু দেখতে পারেন কিন্তু এটি শুধু সমুদ্র সৈকতে surf
হ্যালো নেই
আমার প্রথম চেষ্টায় আমি ভূমি এবং আকাশের মাঝে একটু অধিক অন্তর প্রাপ্ত করার চেষ্টা করেছি
আমি এটি করে ফেলেছি
কিন্তু এইভাবে আমরা মনে হয় এটি ভালো কাজ করে এখানে কিছু করা বাকি রয়েছে কি
অধিক তথ্য
কোনো মন্তব্য করতে চাইলে info @meetthegimp org তে লিখুন
আশা করি আপনার সাথে পরের bye আবার দেখা হবে
আই আই টী বম্বে থেকে আমি বিদায় নিচ্ছি অংশগ্রহনের জন্য ধন্যবাদ